রুবি তে ফোর এবং ইচ লুপের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে শিখব লুপ এর অর্থ
রুবি তে বিভিন্ন ধরণের লুপ্স
ফোর লুপের ব্যবহার এবং ইচ লুপ গড়ার ব্যবহার
এখানে আমরা উবুন্টু সংস্করণ 1204 এবং রুবি 193 ব্যবহার করছি
এখানে ইন্টারনেট থাকতে হবে
লিনাক্স কমান্ড টার্মিনাল এবং টেক্সট এডিটর সম্পর্কে জানতে হবে
না হলে আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন
এখন রুবি তে লুপ সম্পর্কে শিখি
লুপ হল কমান্ড বা কমান্ডের সেট যা নির্দিষ্ট সময়ের জন্য এক্সিকিউট হয়
এখানে লুপিং স্টেটমেন্টগুলি হল ফোর ইচ 000049 000048 ভাইল আনটিল এই টিউটোরিয়ালে ফোর এবং ইচ লুপের ব্যবহার সম্পর্কে শিখব
শুরু করার পূর্বে আপনার হোম ডিরেক্টরীতে নিম্নলিখিত ফোল্ডার তৈরি করুন
টিটিট রুবি হাইফেন টিউটোরিয়াল লুপিং হাইফেন স্টেটমেন্টস
সেখানে উল্লিখিত সাব ফোল্ডার তৈরি করুন
এখন আমি এটি করেছি
এখন এগিয়ে যাই
রুবি তে ফোর লুপের সিনট্যাক্স হল ফোর ভেরিয়েবল আইএন a কালেকশন ওএফ অবজেক্টস রুবি কোড এন্ড এটি একটি উদাহরণ দিয়ে বুঝি
গেদিত এ একটি নতুন ফাইল তৈরি করুন
এর নাম দিন ফোর হাইফেন লুপ ডট আরবি
এখানে ফোর লুপের উদাহরণ রয়েছে
এই উদাহরণ দিয়ে যেতে আপনি কোড লিখতে পারেন
এখানে ফোর লুপ ঘোষিত করেছি
1 থেকে 20 পর্যন্ত সংখ্যা রয়েছে
আমরা ফোর লুপে i নামক ভ্যারিয়েবল ঘোষিত করেছি
i ভ্যারিয়েবল সংখ্যার সেটে প্রথম এলিমেন্টে ইনিসিয়েলাইজ হয়
ফোর লুপ 1 থেকে 20 পর্যন্ত সেটের প্রতিটি এলিমেন্টের উপরে কোড পুনরুক্তি করবে
ফোর লুপের মধ্যে ঘোষিত পাটস মেথড আউটপুট তৈরী করে
এখন টার্মিনালে লিখুন রুবি স্পেস ফোর হাইফেন লুপ ডট আরবি আউটপুট দেখুন
আউটপুট 1 থেকে 20 পর্যন্ত একটি অ্যারে হবে
এখানে সমেত পরিসীমার জন্য ফোর লুপ ঘোষিত করেছি
এতে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা অন্তর্ভুক্ত
এখন অ সমেত পরিসীমার জন্য ফোর লুপ প্রয়োগ করা দেখব
এখন কোডের পরের অংশ লিখব
এটি অবজেক্টের সংগ্রহে অন্তিম এলিমেন্ট অন্তর্ভুক্ত করবে না
এখানে ফোর লুপ সংখ্যার সেটের অ সমেত পরিসীমার জন্য প্রয়োগ করা হয়
20 আউটপুটে প্রিন্ট করা হবে না
সংখ্যার মধ্যে 3 টি ডট থাকলে অন্তিম সংখ্যা অন্তর্ভুক্ত হবে না
এখন টার্মিনাল খুলুন এবং লিখুন রুবি স্পেস ফোর হাইফেন লুপ ডট আরবি এবং আউটপুট দেখুন
আউটপুট সংখ্যার অ্যারে হলেও 20 অন্তর্ভুক্ত করবে না
এখন নিজের ফোর লুপ লিখতে যথেষ্ট সক্ষম হতে হবে
রুবি তে ইচ লুপের সিনট্যাক্স হল a কালেকশন ওএফ অবজেক্টস ডট ইচ ডো আইটেম রুবি কোড এন্ড এটি একটি উদাহরণ দ্বারা চেষ্টা করি
গেদিত এ নতুন ফাইল তৈরি করুন
এর নাম দিন ইচ হাইফেন লুপ ডট আরবি
এখানে ইচ লুপের উদাহরণ রয়েছে
এই উদাহরণ দিয়ে যেতে আপনি কোড লিখতে পারেন
আমি এই উদাহরণে ইচ লুপ ঘোষিত করেছি
এখানে সংখ্যার সেট রয়েছে
আমরা ইচ লুপে i ভ্যারিয়েবল ঘোষিত করেছি
i ভ্যারিয়েবল সংখ্যার সেটে প্রথম এলিমেন্টে ইনিসিয়েলাইজ হয়
ইচ লুপ সংখ্যার সেটের প্রতিটি এলিমেন্টের উপরে কোড পুনরুক্তি করে
ইচ এ ঘোষিত পাটস মেথড আউটপুট দেয়
এখন টার্মিনাল খুলে লিখুন রুবি স্পেস ইচ হাইফেন লুপ ডট আরবি এবং আউটপুট দেখুন
আউটপুট সংখ্যার একটি অ্যারে হবে
এখানে সমেত পরিসীমার জন্য ইচ লুপ ঘোষিত করেছি
এখানে সকল সংখ্যা উপলব্ধ
এরপর একটি অ সমেত পরিসীমার জন্য ইচ লুপ প্রয়োগ করা দেখব
এরপর কোডের পরের অংশ লিখব
এটি অবজেক্টের সংগ্রহে অন্তিম এলিমেন্ট অন্তর্ভুক্ত করবে না
এখানে ইচ লুপ সংখ্যার সেটের অ সমেত পরিসীমার জন্য প্রয়োগ করা হয়
এখানে 20 আউটপুটে প্রিন্ট করা হবে না
সংখ্যার মধ্যে 3 টি ডট থাকলে অন্তিম সংখ্যা অন্তর্ভুক্ত হবে না
এখন টার্মিনাল খুলুন এবং লিখুন রুবি স্পেস ইচ হাইফেন লুপ ডট আরবি এবং আউটপুট দেখুন
নিজের ইচ লুপ লিখতে যথেষ্ট সক্ষম হতে হবে
লুপিং গড়া নির্বাচন করা কিভাবে নির্ধারিত করব
এখন ফোর লুপ গড়া পুনরায় কল করি
প্রথমে ফোর ব্যবহার করে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার সেট পুনরুক্তি করেছি
টার্মিনালে লিখুন রুবি স্পেস ফোর হাইফেন লুপ ডট আরবি
আউটপুট দেখুন
গেদিত এ কোড দেখি
ফোর লুপ কল করলে রুবি আসলে পর্দার পিছনের ইচ লুপ কল করে এবং ইচ বা ফোর কল করলে একই আউটপুট দেয়
ফোর লুপ কল করলে ইচ লুপ কল হওয়ায় এর পরিবর্তে ইচ লুপ ব্যবহার করা বাঞ্ছনীয়
সংক্ষেপে এই টিউটোরিয়ালে শিখেছি ফোর লুপ ব্যবহার করা
ইচ লুপ গড়া ব্যবহার করা
ফোর এর বদলে ইচ লুপ ব্যবহারের কারণ
উপরের লুপিং গড়া ব্যবহারের উদাহরণ
একটি উপযুক্ত লুপ ব্যবহার করে একটি রুবি প্রোগ্রাম লিখুন
সংখ্যার সেট থেকে বিজোড় সংখ্যার আউটপুট তৈরী করুন যেমন 1 থেকে 20
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়